এইটি একটি হোটেল বা রিসোর্ট যেখানে দেখা যাচ্ছে খুব-ই সুন্দর ভাবে সাজানো হয়েছে হোটেল টি এবং দেখা যাচ্ছে।

এবং গাছটির মধ্যে একটি সাইন বোর্ড টাঙানো রয়েছে গাছের পিছনে একটি নদী রয়েছে।